এবং ঢোকার গেট টিকেও সুন্দর গোটাটাই বর্ডার দেওয়া লাইট করে সাজানো হয়েছে। সামনেই দেখা যাচ্ছে অনেক লোকজন দাঁড়িয়ে আছে।

সবার পোশাকটি একই রকম শুধু একজনের বাদ দিয়ে।

দেখো চিত্রটিতে দেখা যাচ্ছে এটি একটি বাড়ি বাড়িটি অনেক উঁচু এবং বাড়িটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে।

সামনে অনেক বাইক সারি বদ্ধ ভাবে রাখা। আবার সাইডে একটি সাদা রঙের গাড়ি ও আছে।

অনেক অনেক জ্বর এবং সবাই দেখো খুব আনন্দের স্নান করছে এটি একটি বলতে পারো খুব মজার ঘোরারও জায়গা যেখানে সবাই খুব আনন্দ করে।